অফিসটি সাদা কালার রং করা আছে।

লোকটি পাথরের উপর দাঁড়িয়ে আছে।

আসেপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে।

বিল্ডিংটি সাদা ও লাল কালার রঙ করা আছে।